আমরা ছবিতে একদল লোককে একটি মাঠে যোগাসন করতে দেখছি।

একজন ব্যক্তি জলে দাঁড়িয়ে আছেন।

ওপরে নীল রঙের আকাশ দূরে অস্পষ্ট পাহাড় দেখা যাচ্ছে।

মাঝে ছোট একটি নদী আছে নীল রঙের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে।

আনারস কলা ও ফুলকফিও দেখা যাচ্ছে পিছনের দেওয়ালটি গোলাপি রঙের।

দেওয়ালের র্যাকে স্পিকারের কেস আছে আলোকিত রঙীন দোকানের দৃশ্য।

গাছপালা ও ঘরবাড়ি চারিপাশে পিছনে খেজুর গাছও দেখা যাচ্ছে।

পিছনে আরো কিছু সরঞ্জাম রাখা আছে।

দেওয়ালের ভিতরে কয়েকটি কলাগাছ আছে।